যে যার কাস করতাসে যাইতাসে যে যার কাজে।

তাছাড়া কাজকর্ম করার জন্য যন্ত্রপাতিও দেখতে পাচ্ছি।

তাছাড়া একজন লোক দেখতাছি দাঁড়ায় রইছে সম্ভবত চা'র দোকানে আছে কারণ একটা কেটলিও দেখতাছি সঙ্গে।

চারিদিকে বাউন্ডারি দেওয়া সম্ভবত দেখতাছি।

অনেকগুলি মেয়েদের সুন্দর সুন্দর রঙিন রঙিন কাপড় ঝুলতাসে পিসে।

ছবিটা দেখে লাগছে এটা একটা কোনো পাবলিক সেক্টার হবে বা টেস্টিং প্লান্ট হবে।

বাচ্চাদের বড়দের মেয়েদের মহিলাদের অনেক ধরনের আলগা আলগা স্টাইলের জুতা দেখতে পারতাসি।